তারপর একটি তাঁবু টাঙানো আছে।

একানে অনেকটি কাপ রাকাও আচে বিভিন্ন রকমের সাইজের কাপ ।

একটি ইকো গাড়ি দেখা যাচ্ছে।

এবং উপরে একজন লোক দাঁড়িয়ে আছে তাই ওনার জুতাগুলো দেখা যাচ্ছে।

এবং এটি অনেকটি গাছও আছে সেখানে।

এখন দুইটো ডুগডুগি দেখা যাচ্ছে এখানে।

এখানে একটি পার্লার দেখতে পেলাম।